তিন চারটে বাড়ি আছে এখানে। একটি বাড়ির রং হচ্ছে যে উম ব্লু কালার ব্লু কালার । নিচে দোকান আছে সাইকেল আছে ।